এপাশে ডানদিকে একটা এ.সি. লাগানো আছে সামনে চারপাঁচটা লোক বসে আছে।

এটা একটা চলমান রাস্তা রাস্তার মাঝখানে কতগুলো অটো ট্যাক্সি বাস যাতায়াত হচ্ছে।

এতাটে একটা ছোট্ট কাঠের চামচ দেওয়া আছে।

নদীর চারপাশে দিগন্তরেখায় সবুজ গাছগুলি--

আর মোছার কাজ করছে সামনে ফাঁকা।

উপরে ফাঁকা আকাশ । গ্যালারি ভর্তি লোক।

এটা একটা রেল স্টেশন -এ কিছুটা অংশ দেখা যাচ্ছে।

এখানে কতগুলি মাটির বাড়ি খোলা চাল দেখা যাচ্ছে। ফাঁকা মাঠ। মাঠের মধ্যে ফাঁকা আকাশ।

বেগুনি কালারের জামা পরে দাড়িয়ে আছে । দূরে দিগন্তরেখায় কতগুলি নৌকা দেখা যাচ্ছে জলের ওপরে ভাসছে ।

টু চেঞ্জ ইয়র হাউস স্টপ ইউজিং প্লাস্টিক এখানে বলা হচ্ছে প্লাস্টিক ইউজ ।